হ্যা সেগুলো তো লাগবেই। এবার আপনি ধরেন আমরা যে খানে যেভাবে ওগুলা যখন বানাবো তখন ধরেন অতটা সময় যাবে আপনি যদি এগুলা করে রাখেন আগে থেকে তাহলে কি হয় যেগুলো আমরা যাবো গিয়ে একসাথে দিয়ে মেপে দেখে নিবো যে, আপনি যে বাড়িটা করবেন মানে সে বাড়িটা কিভাবে কি করতে হবে হ্যা মজবুত তো থাকবে। কিন্তু সেটা মানে অতটা শক্ত করতে হবে না। কারন যাতে বলছে শক্ত করা ব্যাপারটা সেটা কি করব একটা একটা যেটা আমরা একটিপ একটিপ করে ফাঁকা রাখি তো, যেটা রাখবো না। সেটা ছোট ছোট করে একদম ফাঁকা রাখবো।

হ্যা আর তো আপনি মাটি কি এখন ওই। মাটি কিন্তু কম লাগবে না একদম অনেক মাটি লাগবে।

শক্ত মানে বেশি শক্ত না কি মাটি বলে ওতটা মানে মনে পরছে না।

না বালি তো সেরকম না আপনি- আপনি খরের কুটো এবং গোবর দিতে পারেন। এই ধরেন বেস কয়েক বস্তা এইতো বললাম না ধরেন কয়েক বস্তা না অত লাগবেনা, সাত আট বস্তায় হয়ে যাবে গোবর বেশি পরিমানে দিবেন না । কারন ওটা শূধুমাত্র যেন দেওয়ালে কিছু বাসা না বানাতে পারে সেজন্য হ্যা দুেই কেছে দিতে পারেন

ওটা দেড় লাখ টাকা দেবেন না কাঠের দরজা জালান করতে গেলে আপনাকে আলাদা আলাদা খরচ করতে হবে আমি যতি পুরো বারিটার দায়িত্ব নেয়। তাহলে আমি তিন লাখ টাকা নিবো হ্যা এখন দেখুন মাটির বাড়ির যে মূল্যটা ছিল সেটা এখন এতটা নেই। তো এখন কি করছে এখন ইটের বাড়ি তৈরি করে দিচ্ছে। হ্যা অবশ্যই, আপনি বানাতে পারেন হ্যা তিন লাখ টাকায় আমি সম্পূন্ন করে দিব

হ্যা আপনি শুনতে পরছেন না নাকি? ও আপনার কাছে যখন শাল কাঠ আছে। তো কোন চিন্তা থাকলো আপনি শাল গাছের কাঠ দিয়ে আসবে। আমি বানিয়ে দিবো। হ্যা আমরা দুটো জানলা ই রাখবো। এখন একটা জানলা মানে ঘরের যে মানে যে গরম হাওয়াটা থাকে সেটা এখন একটা জানলায় হবে না। সে জন্য দুটো জানলাই

না টিন এখন খড় দেওয়া হবে না। কারন যেহেতু এখন ঝড় ঝড়ের দিন সেহেতু খড় দিলে ওতটা টিকবে সেটা আমরা দিতে পারিছি না খড়টা দিতে পারছিনা

না অতটা গরম হবে না। যেহেতু এ এ কথা বার্ত করেছেন মানে বুঝতেই তো পারছেন্। সেই জন্য অতটা গরম হবে না আচ্ছা ঠিক আঝে তাহলে আমি, আপনার যখন সব হয়ে যাবে। তখন আপনি আমাকে ফোন করবেন আমি চলে যাব

আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল দাদু ঠাকুমা অথবা দাদু দিদিমার সঙ্গে সময় কাটানো জীবনের শ্রেষ্ঠ সময় আজকের আলোচনা শুরু করা যাক আজকে আমরা যে জীবনের প্রত্যেকদিন বসবাস করছি সেখানে যৌথ পরিবারের খুবই অভাব প্রত্যেকেই বাবা মা একটি সন্তান এই নিয়ে পরিবার এর বাইরে নয় বাবা-মা office বেরোনোর সময় creche অথবা কাজের লোকের সাহারা নিয়ে ছেলে মেয়ে বড় হচ্ছে কিন্তু যে সম্পর্ক নিয়ে আজ আলোচনা দাদু ঠাকুমা দাদু দিদিমা অর্থাৎ বাবা মার বাবা মা তাদের সঙ্গে যারা বড় হয়েছে তারাই একমাত্র এই ভালোবাসা এই অনুভূতি মর্ম প্রত্যেক মুহূর্তে বুঝতে পারবে এই সম্পর্ক লিখে বা একেঁ বা বলে বোঝানো যায় না, এক অদ্ভুত বিশ্বাস আর আন্তরিক মিলনের সম্পর্ক একটা শিশু সে যখন বাবা মার কাছে বড় হয় বাবা মা তার ভালো মন্দ আচার ব্যবহার পড়াশোনো সব কিছু নিয়ে খুবই চিন্তিত থাকে যে কি করে তাকে ভালো করে মানুষ করবে। হয়তো কোন কারনের জন্য তাদের বকাঝকাও করতে হয় কিন্তু হ্যাঁ এই বকাঝকা মার্ বকুনি এটার থেকে যখন শিশুরা কোথাও একটা মুক্তি চাই যে একটা খুব বিশ্বাসযোগ্য ভরসা পেতে চায় তখন সে দৌড়ে যায় তার ঠাকুমা দাদু দিদি মার কাছে তাদের আঁচলের তলায় মুখ লুকই পরম স্নেহে তারা তার মাথায় হাত বুলিয়ে দেয় বুকে টেনে নেই তারাও মনে করতে পারে তাদের সেই ফিরে আশা নিজের সন্তান কে বড় করার কথা খুব একা সময়ের ছোট তাদেরকে স্তব্ধ করে দিয়েছে তাদের কিন্তু আর নাতি নাতনির প্রতি দায়িত্ববোধ কাজ করে না কাজ করে অন্তরের এক মর্ম স্পর্শিক এক অসীম ভালবাসা স্নেহ যেটার কাছে সবকিছু অন্ধকার শুধু সেটাই তাদের কাজ করে যে এরাই সব এরাই আমার আত্মা দাদু দিদিমা ঠাকুমা তাদের কোন কিছু প্রতিপালককোন কিছুর এ এতে তারা তার নাতি নাতনি কে ভালবাসতে তাদের পাশে দাঁড়াতে কোনটা বোধ করেনা যেকোনো সময় তারা যদি তার পাশে শুয়ে ঘুমায়ো তাদের গায়ে হাত দিয়েও ঠাকুমা দাদু তার নিজের সময়টা অনুভব করতে পারে আর শিশু তার আবদারের একমাত্র জায়গা নির্ভর যোগ্য জায়গা হচ্ছে তার দাদু দিদা ঠাকুমা সে যে কথা হয়তো তার বাবা মার সঙ্গে বিনিময় করতে পারে না মনের চিন্তা ধারা সে অক্ষ বটে তার দাদু ঠাকুমার কাছে এসে বলতে পারে তার হয়তো মনে হয় যে পৃথিবীর সব চেয়ে নিরাপদ জায়গা ঠাকুমার বুকের মুখে মুখ লুকানো ঠাকুমা কোন সময় থাকে গল্প শোনায় কোন সময় ভুল কান্না ভুলিয়ে তাকে আদর করে কোন সময় তার পছন্দ মতন হ্যাঁ কোন খাবারের জিনিস তার সামনে মুখে তুলে ধরে বাবা-মা ব্যস্ত সময়ের মধ্যে হয়তো বলতে পারি এখন এটা আমি পারছি না, কিন্তু এই যে এই যে সম্পর্ক তাদের সব সময় তার নাতি নাতনির জন্য সময় রয়েছে। তাদের কোন সময় মনে হয় না যে এই সময়টা নেই কারণ তাদের তো জীবনের এখন উদ্দেশ্যই হচ্ছে হুঁ নাতি নাতনির সঙ্গে সময় কাটানো তাদের ভালো-মন্দের সঙ্গে তাদের বর্তমান চিন্তা ধারার সঙ্গে নিজেদের মিলিয়ে দেওয়া হুঁ এই সম্পর্ক এমন একটা সম্পর্ক যেখানে কোন কিছু তুলনা করা যায় না কোন বিনিময় আশা করা যায় না ধীরে ধীরে এই শিশু যখন বড় হতে ব শুরু করে দাদু ঠাকুমা ও নিজেদের আস্তে আস্তে তাদের মতন করে বড় করে তুলতে চেষ্টা করে তাদের সময়ের সঙ্গে তারাও তাল মিলাতে শুরু করে তাদের মনে হয় যে তারাও বোধ হয় নতুন যুগের হ্যাঁ দুধ কারণ তারাও তো নাতি নাতনির পাশে থেকে সব সময় এগিয়ে যাচ্ছে

যে এই আদর এই মাথায় হাত বোলানো এই স্নেহ এই যে কি জিনিস যখন একটা শিশু এদের মধ্যখানে বড় হয় তাদের যে আচার ব্যবহার তাদের যে ওই কান্তিকতা তাদের যে ধৈর্য সোয়ের্য্য সেগুলোও কিন্তু তাদের মধ্যে তৈরি হতে শুরু করে কারণ তারা তো আগের যুগের মানুষ তাদের মধ্যে সেই স্থিরতা ছিল যা তাদের এত দূর এগিয়ে এনেছে আজকের যুগের সঙ্গে তাদের হয়তো অনেক অনেক অমিল কিন্তু তাদের মধ্যে যে সকলের সাথে বড় হবার সকলের চিন্তা ধারাকে এক করে নেওয়া বড় হবার সে চিন্তাধারা তারা কিন্তু ছোট ছোট নাতি-নাতনি মধ্যে অজান্তেই তৈরি করে দেয় আর সেটা এই শিশুরা যখন বড় হয় তাদের পরবর্তী জীবনে অনেক খানি এগোতে শুরু করে নতুন এবং পুরনো সব মিলেমিশে তারা একটা নতুন ভাবে নতুন যুগের দুধ হয়ে হেওরা বড় হতে সুন্দর করে বেড়ে উঠতে তাদের জীবনে তারা সাহায্য পায় হুঁ কারণ দাদু ঠাকুমা নিজেদের জীবনে যদি কোথাও ছেলে মেয়ে কে মানুষ করতে ফাক থেকে যায় ভুল হয়ে গিয়ে থাকে সেই সব ভুল আজ তারা কাটিয়ে উঠে চেষ্টা করে। নাতি নাতনির মধ্যে সব টুকুন ভালো সব টুকুন যেটা সত্যি সেটা উজাড় করে দিতে এবং তারা সেটা সবকিছুর বিনিময় পারে। আর নাতি নাতনি তাদের সঙ্গে থেকে সেটা যেরকম একটা চুম্বক সব সময় লোহা কে আকর্ষণ করে তেমনি নাতি-নাতনি আর দাদু ঠাকুমার হৃদয় একে অপরকে এরকম ভাবে আকর্ষণ করে হুঁ বড় হওয়ার পথে ফুল যে রকম ধীরে ধীরে রাতের পরে সকালবেলায় বিকশিত হয় দাদু ঠাকুমার আদরে স্নেহর ছায়ায় একটা শিশু ঠিক এরকম ভাবে বিকশিত হতে থাকে এটা আজকের দিনে এতটাই অভাব যে আমরা চেষ্টা করি, যে যাদের এই ভাগ্য আছে যে কোন কাউকে দাদা ক্ষমা হোক দাদু দিদিমা হোক তাদের পাওয়া সেই জায়গাটা উপভোগ করা এবং তাদের সঙ্গে নিয়ে তার শিশুকে বড় করা সেই মনো বৃত্তি নিয়ে এগিয়ে যাওয়া এই অসম্ভব প্রচেষ্টা আমাদেরকে অনেক সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে এই ভালোবাসা এই একনিষ্ঠতা

একটা সুতর যেরকম বহু গিফট থাকে দাদু দিদিমা দাদু ঠাকুমা সঙ্গে নাতি নাতনির এই বন্ধন একেবারে যেমন একটা দড়ির একটা সুতোর বহু গ্রন্থির হুঁ যা সহজে খুলে ফেলা যায় না যা কোন দিন ছেড়া যায় নাহুঁ এক অদ্ভুত নাতি-নাতনি দাদু ঠাকুমার বুকে এসে এক অদ্ভুত মুক্তির আস্বাদ ভাই আর তারাও তাকে বুকে জড়িয়ে ধরে এক অদভুত প্রশান্তির নিশ্বাস ফেলে আজকে এই বলে এখানেই আমি বক্তব্য শেষ করলাম

হ্যালো হ্যাঁ বলো বল হ্যাঁ বলছি যে কেমন আছো?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 আমি ওই চলে যাচ্ছে তু্মি আর ফোন ই করলে না আরে বলিস না তুই তো জানিস

হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ তুই তো জানিস আমি ব্যাংকে চাকরি করি এখন কাজের খুব চাপ ওই জন্যি তোকে আর ফোন করতে পরিনি তুই কিছু মনে করিস না হ্যা না না কিছু মনে করিনি আ যেটা বলছিলাম যে দাদা আমি তো একটা খুব সমস্যায় পড়ে গেছি কি সমস্যা কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে আমার যে টা ছিলো মানে সেদিন আমার কলেজে একটা টাকার প্রয়োজন ছিলো আমার যে টা ছিলো সেটা দিয়ে আমি তোমার টাকা তুলতে গেলাম কিছুতেই টাকা উঠলো না ওহ তা বলছি তোর এ কি টাকা আছে মানে ব্যাংকে যে সেখানে কি টাকা আছে সেটা তুই সিওর জানিস তো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

হ্যাঁ কিন্তু ওইটা আমার এ নেই কেনো এটা তো মানে হয় না এটাতো প্রত্যেকটা এ ই থাকে মানে আমার টা হচ্ছে তোমার জিরো ব্যালেন্সের তো আমি অনেক আগে বানিয়ে ছিলাম ওহ তা তুই কখনো মানে তোর এই যে সেখান থেকে কি টাকা মানে লেন-দেন করেছিস আগে কখনো? হ্যাঁ করেছি তখন হচ্ছিলো কিন্তু এখন ওই মনে হয় সোনালী যে টা নেই বলে মনে হয় হচ্ছে না হ্যাঁ দেখ সেটা কিন্তু হতেই পারে মানে তুই যেটা অনুমান করেছিস মানে ব্যাপারটা কি বল তো মানে এখন ধর যখন বেশি রকম ধর খুটি নাটি ব্যাপারটা বলে দিছে না

আচ্ছা তাহলে এটা কি করে মানে ই হয়ে গেছে তার মানে

হ্যাঁ করেছিলাম বলতে ওই যে সোনালী নেই ওই জন্য তোমার হচ্ছে না এটা হয়ে যাচ্ছে ও মানে এ তুই যখন যোগাযোগ করলি এর সাথে তা ও তোকে ওটাই বললো তাই না? হ্যাঁ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 আমাকে তো বল্লো পরে এসো পরে এসো আজগে বেস্ত চলছে এখন কিছু বলতে পারবো না হ্যাঁ ধর সেটা একটা বুঝতে পারছিস বছরে মানে কাজ শুরু এই সময়টা মানে এর চাপ অনেকটা বেশি থাকে বুজিস না আরে ধর বিভিন্ন ধরনের হিসাব পত্র থাকে বিভিন্ন কাজ মানে যেগুলো করা থাকে সেগুলো গুছিয়ে ফেলতে হয় ওই জন্য হয়তো দুই-একদিন পরে যোগযোগ করছে বলে দাও কি করবো?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 হ্যাঁ হম তুই এক কাজ করিস বুঝলি হম মানে তুই যে মানে তোর বইটা খুলেছিলি জিরো এ সেটা তো বন্ধ করে দিয়েছে মানে বইটা পুরোটাই পুরো বইটাই বন্ধ করে দিবো? হ্যাঁ বইটা বন্ধ করে দিবি দিয়ে তো মানে আমি যে এ কাজ করি তাহলে কাজ করি তো ওখান থেকে একটা নতুন খুলবি আর এ খুলে নেবো বলছো হ্যাঁ দেখ তোর মানে এখানে যদি তুই সুযোগ সুবিধা গুলো পাস ঠিক আছে যেগুলো হয় না সেগুলা কিন্তু সেখান থেকে বাতিল হয় এর তুলনায় এখনে কিন্তু মানে বিমা বিমার ব্যাপারটা বা আগে তোর টেনশন গুলো হয় তো মানে সহজ পদ্ধতিতে করে কিন্তু ও ও মানে উম লাভটা তুই উঠাতে পারবি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 হ্যাঁ দেখ উম একসাথে দুটো জিনিস করলে তো ভালোই আর আর এখন মানে একটা জিনিস কি বল তো মানে তোর ওই ওই করার জন্য কোন মানে বাড়তি লাগতে পারে ধর আর এখন একটা নতুন নিয়ম হয়ে গেছে এ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

আর দুটো যোগ করার দরকার নাই একটা করে দিলেই হবে তুই ধর টা করে নিলি সাথে সাথে কিন্তু ওই দ্বারাই তোর মানে টা মানে হয়ে যাবে তা শোন আমি তোকে বলি কি তুই একদিন কিন্তু আয় বুঝলি আমি মানে যে এ থাকি না ওই এ এসে আমার সাথে একদিন যোগাযোগ কর আর তোকে কিছু আনতে হবে সেটা আমি তোকে বলেছি ঠিক আছে?

হ্যাঁ তোর আভা একটা ডাক দে হ্যাঁ দিয়ে ফেলান

না ভোটার কার্ড হয়নি মানে ভোটার কার্ডের জন্য করা হয়ে গেছে লিস্টে ও নাম মনে হয় উঠে গেছে কিন্তু কার্ডটা পাইনি তো মানে তো ভোটার কার্ডের জন্য আবেদন মানে করলি কিনা এই বৎসরই করেছিস হ্যাঁ? হ্যাঁ ও তাহলে বাদ দে ওটা কার্ড করেছিস? হ্যাঁ কার্ড আছে আর কাকু কাকুর ভোটার কার্ড বা কার্ড আছে? বাবা মার ভোটার কার্ড কার্ড সবই আছে

উম তোর বাবার এ কার্ড আর ভোটার কার্ডের এক কপি ছিলো আচ্ছা আর দুই কপি তো আর একটা তোর যে কার্ড আছে তোর ওই কার্ডের একটা করবি হম আর যে জিনিস গুলো তোকে বললাম ওগুলো একটা আলাদাভাবে নিয়ে আসবি আর

কপিই দেখতে চায়

দিয়ে টু এ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

বেশ তাই করবো হ্যাঁ আর ওর সাথে মানে থেকে ডিস এর জন্য একটা দেওয়া হবে সেই টা তুই করে দিবি আর একটা করে দিবি ঠিক আছে?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 হ্যাঁ দিয়ে তো মানে সে জন্য মানে এর বই আর এর পোস্টের মাধ্যমে তো বাড়ী চলে যাবে আচ্ছা টা বাড়ী চলে আসবে আর এর বই টা? হ্যাঁ এর বইটা তোকে হয়তো মনে হয় হয়তো থেকে করতে হবে ঠিক আছে মানে ওটা তো পোস্টে যাবে না তো আবার দেখ ওটা তো টা চলে যেতে পারে কিন্তু বইটা যতটুকু সম্ভাবনা যাবে না কেনো বল তো কারণ হচ্ছে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

হ্যাঁ পোস্ট তোর আর তোর ওই কি বললাম তোর কাছে এই দুইটা তো বাই এ পেয়ে যাবি কেন দেবে আমার এর কি দরকার হবে? দেখ এখন দেখ মানে আগে কিন্তু কি যারা ধর হল করে বা তদের ধর থেকে ধর করা আছে সে কারণে সেটা বই এর শুধু তাদের জন্য শুধু সুযোগ ছিলো তা এখন দেখ এর কাজটা হ্যাঁ মানে কি ব্যাপার হইছে বল তো মানে ধর এখন এখন দেখবি মানে মানে হচ্ছে য আছে মানে কে মানুষের টাকা তোলা হচ্ছে ঠিক আছে তারপরে তোর ধর যে এর মাধ্যমে তুই তুলতে পারছিস ধর যখন ধর কোন সময় দেখা গেলো তোর টা হারিয়ে গেছে বা তোর মানে যে আছে বা মানে আঙুলের ছাপটি যেটা কারো হচ্ছে না তখন কিন্তু তোর আর মাধ্যমে কিন্তু টাকা টা তুলতে পারবি সেটা কিন্তু একটা ভালো দিক তুই ভেবে দেখ

হ্যাঁ তোকে তো আমি সাধারণ একটা কথা তোকে আমি বলে বুঝাই এই ধর কাকুর কোন টাকার প্রয়োজন হলো তখন তুই এই টাকাটা ধর কাকুর খুব অল্প সময়ের জন্য ধর প্রয়োজন হলে তোকে এবার ধর ফোন করলো এবার তুই তো ধর বাইরে আছিস ঠিক আছে সে তা ধর এ কিন্তু তোর সই আছে ঠিক আছে বইতে কিন্তু সই করে কিন্তু বাড়ীতে রেখে গেছে তাহলে কাজটি ঠিক করে বল তো টা ওখান থেকে নিয়ে না তার মানে ওটা পূরন করে নিবে সবটা ওটা যদি এ জমা দেয় না

এটা কিন্তু টিভিতে দেখিস এদিক দিয়ে কিন্তু খুব একটা ভালো দিক মানে তুই কিন্তু অতটা ঘোরাঘুরি করতে হবে না মানে তুই গিয়ে লাইন দিলি কি বা কিছু করলি তো আবার ওখান থেকে এসে দরাদরি করলি সেটা কিন্তু তোর করতে হবে এটা কিন্তু

হ্যাঁ দেখ এবার কি বল তো মানে ব্যাপারটা হয় যে তো মানে এরকমই বলি শোন মানে একটা কাজের তো একরকম কাজ না বিভিন্ন রকম কাজ হয় তুই দেখবি দশ বছর আগে ধর একটা এর বই আছে আর তার টাকাটা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

এজন্যই হয়তো দেখবি মানে যখন তু্ই যাবি কাজটা করতে ঠিক আছে তখন দেখবি খুব অল্প সময়েই মানে সেজন্য হবে না এমন একটা সময় যেন চেয়ে নেবে ওরাই যে তুমি কাল আসো বা দু দিন পর আসো আপনার এটা ভালো করে দেখতে হবে কি কোথায় কি হয়ে আছে তারপর কিন্তু আপনাকে আমরা বলতে পারবো কি করলে আপনার এই সমস্যার সমাধান হবে সেটাতো বলেই যে আজকে হবে না বা কালকে হবে না পরশু আসুন এই দিন আসুন এগুলো বলে হ্যাঁ কিন্তু দেখ এই দিক দিয়ে যদি দেখতি তাহলে কিন্তু এই দিক দিয়ে মানে কি বল তো ভালো একটা দিক বুঝলি তো মানে বল তো কারণ দেখ আমারা হয় তো এর লোকদের খারাপ ভাবি যে ওরা আমাদের ঘুরিয়ে দিচ্ছে বা এই করছে ওই করছে হ্যাঁ দেখ কিন্তু সেটা না আসল ব্যাপার ওরা কিন্তু আমাদের ভালোর জন্যই কিন্তু এটা করছে আচ্ছা হ্যাঁ যাতে মানে মানে ওরা কি করে একটু টা নিয়ে নেয় নাকি? হ্যাঁ দেখ টা নিয়ে কিন্তু এর থেকে ওরা সঠিক মতো করছে তা তোকে আমি একটা কথা বলি মানে এই তুই যে বললি মানে বা এ তো কিভাবে করতে হয় বা কিভাবে ব্যবহার করতে হয় তাই সে সম্পর্কে জানিস তো তুই না আমি ব্যবহার করতেই পারি না আমি ও তো আমার আমার এ আমি টাকাই তুলতাম না আমার কেউ তুলে দিতো আমি ব্যবহার করতে জানি না ও তাহলে শোন এটা কিন্তু খুব খারাপ একটা দিক দেখ দেখ টা হচ্ছে এমন একটা জিনিস ধর তোর যে আছে না এর তোর যদি জেনে নেয় না বা এ টা কোন কারণ বশত হারিয়ে গেলো বা দেখা গেলো যে এ তোর বন্ধুকে দিয়ে টাকা তোলালি টা দিয়ে সে এবং তুই ধর কয়েক দিন তার পরবর্তীকালে ভুলে গেলি আর তোর বন্ধু কিন্তু টা জেনে গেলো সে যদি ধর পরে নিয়ে গিয়ে না টা দিয়ে তোর টা দিয়ে দেয়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 তো বটেই কিন্তু আর কি করবো আমি তো তুলতে পারি না দোস্ত শোন মানে কি করে কি করতে হয় আমি তোকে ঠিক বলে দিচ্ছি ঠিক আছে প্রথমে তুই কার্ড টা খুলবি ঠিক আছে? হম হ্যা তারপর ধর আছে সেখানে গীয়ে আগে যাবি তারপর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 তারপর দেখবি একটা আসবে মানে বুজছিস তো হ্যাঁ অন

আচ্ছা ওখানে বসানোর পর তুই কি করবি বলতো মানে দ্বিতীয়বার দেখবি আবার আর একবার কোর্ড টি বলতে বলবে মানে ওরা দেখে নেবে এটা রোবট করছে নাকি মানুষে করছে কি বুঝলি দ্বিতীয়বার আবার একটা ওটা করতে বলবে কপি তুই আর একবার করলি ঠিক আছে